এই দৃশ্যটিতে আমরা দেখতে পাচ্ছি উম কয়েকজন এখানে কয়েকজন স্টুডেন্ট রয়েছে ।

গোলাপি কালার এর স্কুল ড্রেস পড়ে | এবং সেখানে রয়েছে একটি চেয়ার ও টেবিল | তাদের সামনে রয়েছে পরীক্ষা দেওয়া জিনিসপত্র।